এই ছবিটিতে আমরা একটি এলাহাবাদ ব্যাঙ্ক এর এ.টি.এম এ-র ছবি দেখতে পারছি যে এ.টি.এম -টি একটি পুরোনো বাড়ির--

এবং বাস স্ট্যান্ড এর বাহিরে একটি বাস দাঁড়িয়ে রয়েছে এবংযাত্রী দের প্রতীক্ষালয় বানানো রয়েছে।

একটি বড়ো গেট এবং গেট -এর বাহিরে তিন খানা গাড়ি লাগানো রয়েছে এবং খুবই বড়ো বড়ো গাছ দিয়ে--

তিনি ছোট পুজোর ডালা টি মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের ঘরের মেয়েরা এবং বাচ্চারা তার আসে পাশে দাঁড়িয়ে রয়েছে। ঘরটি--

বিমান বন্দরের বাইরে অনেক ধরণের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং কিছু মানুষজন দেখা যাচ্ছে তারা হয়তো যেতে--

এবং গেটের সামনে একটি লন্ড্রি ল্যাব এর--

সব কোটি ঘরে প্রায় শীততাপ নিয়ন্ত্রীত যন্ত্র লাগানো এবং আয়কর ভবনের নি--

গোলাপি রং করা এবং পোস্ট অফিস -এর বাইরে একটি ছেলে খালি পায়ে ঝাঁটা হাতে--

বাজার এর ছবি দেখতে পাচ্ছি যেখানে অনকে বড়ো বড়ো--

এটি সন্ধ্যে নামার সাথে সাথে স ব লাইট গুলি জ্বলে উঠেছে।

বহু লোক উঠে পড়েছে তারা নিজের জিনিসপত্রগুলি--

কাজ করার জিনিসপত্র রাখা রয়েছে যেমন ক্যাচি ছেনি হাতুড়ি।

এবং একটি ছেলে হাতে মশাল ধরে আছে যে মশালের থেকে--

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি অনেক বড়ো মেয়েদের গয়নাগাটির দোকান।

নানান ধরণের ছোট ছোট গাছ দিয়ে এবং--

তার দোকানে একটি লোক সবজি ক্র-- ।